তার পাশেই বড় মাঠ রয়েছে মাঠের মধ্যে গাছ দেখতে পাচ্ছি সবুজ ঘাসে ভরা।

ছবিটিতে একটি ফুলের দোকান দেখতে পাচ্ছি। ফুলের দোকানে-এ অনেকগুলি ফুলের তোড়া সাজানো রয়েছে তার মধ্যে অনেকগুলি একসঙ্গে গোলাপের গুচ্ছ --

ছবিটিতে একটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি এই বাস স্ট্যান্ড এর ভিতরে অনেকগুলি বাস দাড় করানো রয়েছে বাস এর সামনে অনেকগুলি ছেলে দাড়িয়ে রয়েছে একজন বসে র--

ছবিটিতে একটি ইট ভাঁটা দেখতে পাচ্ছি ইট ভাঁটার মধ্যে অনেকগুলি লোক কাজ করছে কেউ ইট নিয়ে যাচ্ছে কেউ ইট বানাচ্ছে কেউ বসে রয়েছে কেউ দাঁড়িয়ে রয়েছে।

ছবিটিতে একটি দোকান দেখতে পাচ্ছি দোকানের পাশে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি দোকানের ওপরে লেখা রয়েছে বিশ্বজিৎ অটো মাইল দুপাশে দুটি পোস্টার টাঙানো রয়েছে সামনে একটি ট্র্যাক্টর রয়েছে ট্রাক্টরের চাকা নেই।

ছবিটিতে একটি বড়ো বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির সামনে অনেক লোক জমায়েত হয়েছে তার সামনে একটি বড়ো বিল্ডিং তৈরি হচ্ছে।

কুসুমুন্ডি দক্ষিন দিনাজপুর তার সামনে একটি বাইক রাখা রয়েছে বাইক টির সামনে একটি রবিন্দ্রনাথ ঠাউয়ের পিকচার রয়েছ--